নমস্কার এটি একটি খাঁটি mysql php টিউটোরিয়াল
আমি সংযোগ তথ্য উদ্ধার করা ত্রুটি সামলানো এবং তথ্য ঠিক করার মূলতত্ত্ব সম্পর্কে বলবো
এটি কিছু sql কোড এবং কিছু sql কোয়েরিকে সমাবিষ্ট করে
চলুন শুরু করা যাক
আমি mysql এর ডিরেক্টরি গঠন দেখাতে যাচ্ছি
আমরা কিছু ফাইলস বানাবো
আমি প্রথম ফাইল বানাবো এবং একে connectphp বলবো
আমি এখানে আসবো mysql ফোল্ডারে টিপব এবং একে connectphp রূপে সংরক্ষণ করবো
এখন একটি পৃথক ফাইল বানাবো এবং প্রতিটি পৃষ্ঠার সাথে সম্মিলিত করব যেগুলি ব্যবহার করব
এটি ডাটাবেসের সাথে সংযোগের জন্য অত্যন্ত সহজ
আমরা কি করব যে include ফাংশন লিখব এবং এই ফাইলটি উল্লেখ করব
আমি আরেকটি ফাইল বানাবো যা আমার মূল mysql ফাইল
একটি কোড যা সবাইকে দেখাবো আমি mysql dot php খোলা পেয়েছি
এটি php কোড এবং আমাদের php ট্যাগ্সের দরকার এবং সবকিছু php এর সাথে জুড়ে যাবে
আমি এই include ফাংশন এক মিনিটে বোঝাবো
প্রথমত আমি আপনাকে বলবো যে ডাটাবেসের সাথে কিভাবে জুড়ব
আপনি এটি ওয়েবসার্ভারে কোথায় রেখেছেন যদি আপনি না জানেন তাহলে আমি প্রস্তাব দেবো যে phpmyadmin নামক এপ্লিকেশন দেখুন
এটি একটি ডাটাবেস ইন্টারফেস php তে লেখা প্রোগ্রাম বা অন্য কথায় একটি স্ক্রিপ্ট
এখানে আমরা আমার পরিষেবা আমার ডাটাবেসের ভিতরে দেখব
বরং আমার সার্ভারে mysql সার্ভারে এটি আমাদের টেবিলের তথ্য আমাদের ডাটাবেসের তথ্য এবং আমার সার্ভার সম্পর্কে তথ্য দেয় ইত্যাদি ইত্যাদি
যদিও এটির সম্পর্কে জানার দরকার নেই এটি প্রোগ্রামের জন্য ভালো শুরু যদি php mysql বা শুধু mysql ব্যবহার করা শুরু করছেন
এটি ডাটাবেসের ইন্টারফেস শুরু করার জন্য ভালো উপায় কাজগুলিতে কমান্ড রেখা ব্যবহার করার পরিবর্তে
কমান্ড রেখা ব্যবহার করা প্রথম ব্যবহারকারীদের জন্য কঠিন হতে পারে
তাহলে আমরা এখানে আমাদের ডাটাবেস দেখছি
আমি phpacademy এবং phplogin পেয়েছি যেটি অন্য টিউটোরিয়ালে বলেছি যা আমি বানিয়েছি
অন্যগুলি শুধু স্ট্যান্ডার্ড আদর্শ
এটি শুধু তথ্য রাখার জন্য ওগুলি মুছবেন না
আপনাকে শুধু নতুন ডেটাবেস বানাতে হবে
এর জন্য এখানে একটি সামান্য বাক্স আছে
আমরা এখন ডেটাবেসেস বানাতে যাচ্ছি
আমি এখনকার জন্য আমার php academy ডেটাবেসে কাজ করব
এটি অত্যন্ত সহজ
এটি এখন ডেটাবেস বানাচ্ছে
এটি সহজ আপনি নাম লিখুন এবং create এ টিপুন
php ইতিমধ্যে এখানে তৈরী আছে তাই আমি এটি ব্যবহার করব
এটিতে টিপুন এবং আপনি দেখতে পারেন যে ভিতরে কয়েকটি টেবিল আছে
এটি চিহ্ন দ্বারা দেখানো হচ্ছে যখন phpmyadmin ব্যবহার করি
এটি হল গেস্টবুক টিউটোরিয়াল থেকে গেস্টবুক
এখন আমি এই টিউটোরিয়াল বর্ণন করার জন্য এই ডাটাবেসে একটি নতুন টেবিল বানাবো এবং আমি একে people বলবো
ক্ষেত্র সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ
আপনি এটি খালি ছাড়তে পারেন না আপনার টেবিলে ক্ষেত্রের সংখ্যা তথ্যের প্রতিটি কলাম সংরক্ষণের জন্য হয়
উদাহরণস্বরূপ সাধারণত আপনি যখন রেকর্ডের সাথে কাজ শুরু করেন আপনার কাছে id হতে পারে যা একটি সাংখ্যিক মান
এটি একটি সংখ্যা যা প্রতিবার বৃদ্ধি হতে যাচ্ছে
এটি রেকর্ডকে সংকেত করার অনুমতি দেবে যা অনন্য সংখ্যা দিয়ে পৃথকভাবে সঞ্চিত করা হচ্ছে
একে প্রাথমিক কি নির্ধারিত করুন
আপনি যদি ডেটাবেসের সাথে পরিচিত না হন তাহলে প্রাথমিক কি এর মত পদ খোঁজা শুরু করা দরকার
আমি সেকেন্ডারি কি এর সাথে কাজ করব না কারণ এটি mysql ডাটাবেসের সঙ্গে করার জন্য অনেক সহজ উপায়
শুধু ডাটাবেস সাধারণভাবে পড়ুন যদি আপনার কাছে microsoft access বা অন্য কোনো ডাটাবেস প্রোগ্রাম আছে
আমি ডাটাবেস সমূহ শেখার জন্য সুপারিশ করব
সুতরাং ক্ষেত্রের সংখ্যা এর উপর নির্ভর করে যে কত এবং কোন তথ্য আপনি রাখতে চান
যখন আমি ক্ষেত্র বানাই একটি সামান্য ফাঁকা নথি আনবো
আমি যে ক্ষেত্র চাই তা লেখা শুরু করব
প্রথমে সর্বদা id হবে
এটি একটি স্ব বৃদ্ধিশীল মান প্রতিবার আমি একটি নতুন রেকর্ড বানাবো
তাই প্রথম রেকর্ডের জন্য এটি 1 হবে 234 এবং এরপর তথ্য সংরক্ষণ করা হবে
এটি খুবই দরকারী ক্ষেত্র
যেহেতু আমার টেবিল হল people আমি লোকেদের সম্পর্কে কিছু তথ্য রাখবো
তাই আমি প্রথমে firstname লিখবো এবং তারপর lastname লিখবো এবং তারপর age এবং তারপর gender
এটিকে সহজ রাখার জন্য এখন একে ছেড়ে দিতে পারি
সুতরাং আমরা এখানে 5টি ক্ষেত্র পেয়েছি
আমি এখানে ফেরত যাবো এবং 5 লিখবো এবং go type
এটি খুব ভালো হবে যে এক মিনিটে এখানে একটি pop up দেখা দেবে
আপনি পাবেন না কারণ এখনও ক্ষেত্রের নাম বানাইনি
আমাদের কাছে এখানে স্ট্যান্ডার্ড আছে
এর জন্য অনেকগুলি বিকল্প আছে
কিন্তু ক্ষেত্র হল fieldname তাই প্রথমটি id হতে যাচ্ছে
টাইপ হল ডাটা টাইপ যা আপনি এই ক্ষেত্রে রাখতে চান
যাকিছু যা এতে হবে এই ডাটা টাইপে যোগ করা আবশ্যক
varchar যা variable characters প্রদর্শন করছে খুবই সাধারণ এটি খুব দরকারী এবং এর দৈর্ঘ্যের প্রয়োজন
এখানে 25 অক্ষর দীর্ঘ হতে পারে
আমাদের কাছে এখানে 25 অক্ষর দীর্ঘ হতে পারে
অথবা 100 অক্ষর দীর্ঘ
অথবা 1 অক্ষর দীর্ঘ
বাস্তবে আমরা শুধু সঞ্চিত তথ্যের ধরন এবং দৈর্ঘ্য সঞ্চয় করছি
এটি সঞ্চয় করতে সাহায্য করে উদাহরণস্বরূপ আপনার firstname
চলুন fieldname লিখি এখানে firstname আছে এবং আমার কাছে varchar আছে
500 অক্ষর লেখার কোনই মানে নেই কারণ আমরা অনাবশ্যক মাত্রায় তথ্য ব্যবহার করব
firstname 25 অক্ষরের বেশি হবে না
যদিও এটি এমন এটি 30 বা 35 অক্ষরের অধিক হবে না
কিন্তু এখনের জন্য firstname 20 বা 25 অক্ষর হিসাবে সঞ্চয় করব এখানে 20 রাখবো
id একটি পূর্ণসংখ্যা হবে কারণ এটি একটি সংখ্যা
এটা স্ব বৃদ্ধিশীল হবে এটি 1234 হবে
আমরা রেকর্ডের মাত্রা ব্যবহার করি এখানে আমাদের কাছে কিছু অন্য বিকল্প আছে
এখানে এটি প্রাথমিক কি
আমরা এটি নির্বাচন করতে যাচ্ছি এবং অতিরিক্ত ভাবে auto underscore increment পেয়েছি
এটি একটি স্বয়ং বৃদ্ধি
auto এই বিশেষ ফাংশন দেবে
যখনই আপনি নতুন রেকর্ড করেন এটি নিজে থেকেই বেড়ে যায়
এখানে firstname আছে
আমাদের কাছে lastname আছে এবং আমি আবার একে 30 নির্ধারিত করব
আমাদের কাছে কি আছে
আমাদের কাছে age আছে যা একটি পূর্ণসংখ্যা এবং আমাদের কাছে gender আছে
ঠিক আছে
এখন age এর স্থানে আমি date of birth লিখব
সুতরাং এটি জন্মের তারিখ
একে date দিয়ে নির্ধারিত করব
আমি date ডাটাটাইপ খোঁজার চেষ্টা করছি এবং দেখব যে এটি কিভাবে কাজ করে
date এর জন্য দৈর্ঘ্য নির্ধারিত করার দরকার নেই
এর জন্য মানক বিন্যাস আছে তাই আমাদের চিন্তার প্রয়োজন নেই
এখন আমি gender কে 1 ক্যারেক্টারের varchar নির্ধারিত করব
আমরা পুরুষের জন্য m এবং মহিলার জন্য f রাখতে পারি
যদি আমরা এখানে যাই আমরা দেখতে পারি যে এখানে অনেক বিকল্প আছে
আপনি নিজে মন্তব্য করতে পারেন আপনি স্মরণ করতে পারেন যে এই ক্ষেত্র কি করে
fieldname ঠিকমত নিযুক্ত করুন যাতে আপনি জানেন যে কোন তথ্য সঞ্চয় করছেন
এখানে আমি save এ টিপব এবং আপনি দেখতে পারেন যে people এখানে প্রকট হয়ে গেছে
এটি এখানে একটি প্রশ্ন করবে
যখন আগে কমান্ড রেখার ব্যাপারে বলছিলাম এটি ঐ যা বানানোর জন্য লিখতে হত
যদিও সংরক্ষণ করার জন্য গ্রাফিকাল ইউজার ইন্টারফেস ব্যবহার করেছি
আমরা নীচে দেখতে পারি আমাদের কাছে ক্ষেত্র ধরন কোলেশন গুণাবলী উদাহরণস্বরূপ null তথ্য আছে
ডিফল্ট মান যা সঞ্চিত আছে উদাহরণস্বরূপ যদি আপনার কাছে ক্ষেত্র আছে has the user registered
অথবা আপনার পছন্দমত কিছু আপনি এখানেও ডিফল্ট ব্যবহার করতে পারেন
উদাহরণস্বরূপ যদি আমি সবকিছু সঞ্চয় করতে চাই আমি ডিফল্টরূপে পুরুষ বা মহিলা নিবন্ধিত করি আমি m বা f লিখতে পারি
আমাদের কাছে স্বয়ংবৃদ্ধি আছে এছাড়া কিছু অন্য তথ্য যা এই টিউটোরিয়ালে জানার দরকার নেই
এখানে আমরা টেবিল বানিয়েছি এবং যদি আপনি এর দ্বিতীয় অংশে যান আমি আপনাকে দেখাবো যে কিভাবে কিছু তথ্য প্রবিষ্ট করে এছাড়া কিভাবে php ব্যবহার করে ডাটাবেস থেকে তথ্য প্রাপ্ত করে
দ্বিতীয় অংশে যোগদান করুন আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি